এটি একটি কার ওয়ার্কশপ তার মধ্যে গা গাড়ি রং করার জায়গা।

এবং দুটি বিল্ডিং দেখা যাচ্ছে একটি লাল রঙের একটি সাদা রঙের।

ওটি একটি অফিস হবে উম কাঁচ দিয়ে বানানো উপরে দুইতালা।

এবং এখানে দেখা যাচ্ছে একটি এসির আউটডোর ইউনিট এবং মিটারও রয়েছে।

এখানে একটি বাড়ি দেখা যাচ্ছে বাড়িটার রঙ বেগুনি রঙের এবং বাইরে--

এই সব ধরনের ইলেকট্রণিক আইটেম কিনতে নিয়ে যেতে পারেন এখান থেকে।

ডিসকাউন্ট এবং সাথে এ_সি এবং লাইট আটকানো রয়েছে এখানে।

এটি একটি সোসাইটি এখানে--

অনেককটি বিল্ডিং দেহা যাচ্ছে রঙিন রঙের এবং দুটি--

ঘড়ি এবং টাকার ব্যাগ সহ সবকিছু দেখা যাচ্ছে।